এখানে একটি কার দেখতে পাচ্ছি-ই এবং কার দেখতে পাচ্ছি এবং পাশে অনেকগুলো লোক দেখতে পাচ্ছি কেউ কালো পোশাক পরে আছে কেউ সিকিউরিটি পোশাক পরে আছে এবং লোক আছে এখানে দেখতে পাচ্ছি --

দিয়ে এবং অনেক গুলি চেয়ার টেবিল রয়েছে সেখানে কিছু লোকজন বসে আছে এবং স্টেজ - টির উপর অনেকগুলো লাইট লাগানো আছে-এ-এ--

আমি-ই এই চিত্রটি দেখতে পারছি-ই এটি একটি বিশাল বড়ো-ও বিল্ডিং সেই বিল্ডিংয়ের ওপরে অনেক রকমের লাইট লাগানো আছে।

আমি এই চিত্রে স্পষ্ট দেখতে পাচ্ছি এটি একটি-ই স্কুল-ল স্কুল -এর মধ্যে সেখানে-এ অনেকগুলো ম্যাডাম দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে আর স্টুডেন্ট গুলো তারা হাতের কাজ--

খুবই সুন্দরভাবে দেখাচ্ছে এবং এখানে রেড কালার এবং ব্লু কালার বেলুন ফোলানো আছে-এ। এবং একটি বোর্ড লাগানো আছে।

এটি এখানে অনেকগুলি স্টুডেন্ট দড়িয়ে আছে এটা --